এই ছবির মধ্যে আমি দেখতে পারছি এটা ক্লোথিং শপ আছে পিছন দিকে শাড়ি ফ্রাক --

এই ছবির মধ্যে আমি দেখতে পারছি কি একটি মহিলা আছে ও পর্স নিয়ে আছে রেড কালার --

দুই ছেলে আজ দাঁড়িয়ে আছে আশপাশ ট্রি প্লান্ট তার তালগাছ।

এটা একটি স্টেডিয়াম লাগছে যেখানে খুব ছেলে মেয়ে বসে রয়েছে।

এই ছবির মধ্যে একটি পুল আমি দেখতে পাচ্ছি। পুল মধ্যে কেউ নেই।

রাস আছে একটু জমিন দেখতে পারছি আশপাশ পাহাড় আছে। আসমান পুরো --

এটা এই ছবির মধ্যে আমি এক কন্ট্রাসান সাইট দেখতে পারছি। যেখানে--

খুব বেশি পুরানো দেখতে পারছি আসমানটি পুরো নীলও আছে নীলও--

এটা একটি ভীষণ সুন্দর জিনিস দেখতে পারছি এই ছবির মধ্যে।

নিচে একটু কাগজ পোড়া রয়েছে ।

নিজে এক্সারসাইজ করছে নিচে একটি মেট বিছা আছে নানা রকমের মেট কালার আছে এটা একটা টেরাস আছে ।

জামা পরা আছে বড় বড় মধ্যে।

শার্ট পরা আছে আশপাশটি নেট লাগিয়ে রয়েছে ।

লোমশ চুল দেখতে পারছি একটি ছেলের রাখা হয়েছে লাইটিং আছে।